এটা একটা এ.টি.এম. এর পিকচার আমরা দেখতে পাচ্ছি। এখানে লোকজন লাইন দিয়ে নিজের ক্যাশ উইথড্রল করতে আসে। এ.টি.এম. খুব একটা হেল্পফুল জিনিস যেটা আমরা--

এই ধরনের ডে যে যেকোনো দুধের তৈরী জিনিস আমরা ডাইরী ফার্ম -এ আর.ই.সি.টি ভাবে পাই।

এই-ই জায়গাটা খুব সুন্দর দেখতে ঠিক জায়গাটার এক্সাট নামটা বলতে পারব না কিন্তু এটা একটা স্ট্রাকচার মনুমেন্ট যার সঙ্গে খুব সুন্দর ভাবে গার্ডেনিং করা হয়েছে।

তো খূব সুন্দর ফিল হয় জায়গাটার মধ্যে দাড়িয়ে আমি তো একবার গেছিলাম আবার যাতে চাই।

এটাও একটা এ.টি.এম. রুম -এর মতোই আমার লাগছে যেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -র আন্ডার -এ | সো এখান থেকেও আপনারা যদি চান কোনো রকম যে কোন সময় আপনাদের এ.টি.এম কার্ড ইউজ করে টাকা তুলতে পারেন যখন আপনাদের দরকার ব্যাঙ্ক -এর কোন লাইন বিধি ছাড়াই ।

এটা একটা সেলুন | কিন্তু এটা একটা বা আহ খুব বড় একটা হাইফাই কোনো সেলুন না জাস্ট ছোট্ট একটা সেলুন | যেখানটার মধ্যে আমরা নরমালি আমরা নিজের চুল বা দাড়ি এরকমকরে কাটাতে যায় তো ছেলেটা দেখে আমার খুবই বাচ্চা মনে হচ্ছে | যে একটা হেয়ার স্টাইলার হিসেবে ওইতো কাজ করছে।